এখানে দেখতে পাচ্ছি ভাগ ভাগ করে অনেক রকমের মাছ পাশে পাশে রাখা রয়েছে। । এই ধরনের মাছগুলো বিভিন্ন দামের হয়ে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে এসে থাকে।

বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজিত করা হয় কোনো কোনো বিশেষ দিনে এবং এই ধরনের অনুষ্ঠানগুলোতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে এবং আনন্দিত হয়।

এবং রয়েছে কিছু বড়ো বড়ো গাছ পালা। সামনের দিকে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে।

এখানে একটি ছোট ঘর দেখতে পাচ্ছি ঘরটিকে দেখে কোন দোকান ঘর বলেই মনে হচ্ছে । দোকান ঘরটার ভিতর একজন মানুষ বসে রয়েছেন এবং দোকান ঘরটার বাইরের দিকে একজন মানুষ বসে রয়েছেন।